আর যেটা উ উ মাগুর আঁর বোয়াল ঐধরনের সমস্ত ধরনের এ নদীতে মাছ পাওয়া যায়

তো এখানে পুকুরে তোমার মাছের চাষ হয় এখানে

হ্যাঁ পুকুরে চাষ হয় খুব একটা বেশি না এ মোটামুটি এই রুই কাতলা এইগুলোই চাষ হয় অন্য মাছগুলো ঠিকমতো বাড়েনি

একমাত্র ঐ hybrid মাগুর গুলো নিয়ে আসে মাঝে মধ্যে তো ওগুলোর চাষ পুরো সেরকম হয়না

আর তোমাদের এখানে আমি এই আসসার পরে আমার যেটা খুব ভাল লাগল যে রাতের আকাশটা কিন্তু আমাদের কলকাতার আকাশের থেকে অনেকটাই আলাদা

আমার যেটা মনে হয় যে হয়তো এখানে আ গাড়ি ঘোড়া অনেকটাই কম এবং চারপাশে এতই বনাঞ্চল area এতোই গাছপালা যে pollution -টা নেইই এখানে

তো এইবিষয়ে তোমার কী বক্তব্য তুমি কী কলকাতায় গেছো এর আগে

একবার indian post বিভাগের আমার exam ছিল ওখানে একবার গেছি

ওখানে যাওয়ার সময় আমি প্রথম সে সেবারই যাই দুহাজার ষোলোতেই তর আগে যাইনি তো দেখি

আমি কলকাতা যাওয়ার পরেই যখন ধর্মতলা থেকে নামি তখনেই কিছু দূর যাওয়ার পরেই আমি প্রতিটি রাস্তাই same দেখি একদম

আমি কিছু দূর যাওয়ার পর আমি রাস্তায় একদম হারিয়ে গেছি আমি কোন দিগে যাবো কোন দিগে নাই এরকম অবস্থায় পরে আছি

এক প্রতিটি রাস্তাই একই রকম same বাগানগুলো আছে same ফুল আছে কোন পরিবর্তন নাই

এরকম করে আমি হারিয়ে গেছিলাম তারপর অনেক জিগেস জিজ্ঞাসা করে বাত করে আমাকে বলে দিল এদিকে যাও ওদিক করে অনেক কষ্ট করে আমি বাড়ি ফিরে এসেছি

হ্যাঁ এই কথাটা আমি আগেও শুনেছি অনেকের মুখেই যে কলকাতায় নাকি লোকে যখন প্রথমে যায় সবাই সব রাস্তাই নাকি সমান লাগে

কিন্তু যেহেতু আমি কলকাতায় যে ছোটো থেকে বড়ো হয়েছি আমার সে জিনিসটা কখনই মনে হয়নি

আ তো আশা করি এরপরে যখন তুমি কলকাতায় যাবে আমার সঙ্গে তোমার আলাপ তো হয়ে গেছে তো আমাকে বলে দেবে আমি তোমার এই যে অসুবিধাটা হয় তোমাকে আমি সাহায্য করতে পারি

আর আ তোমার পুরুলিয়াতে সবথেকে সু সুন্দর জায়গা কোনটা লাগে

আমার পুরুলিয়াতে এমনি সবথেকে সুন্দর এমনি আমাদের পরিবেশ যেটা আছে পাহাড় পর্বত নদী নালা এবং হাওয়া বাতাস এটুক খুবই ভালো লাগে

কারণ এটি ঘুরে বেড়ানোর পরিবেশ অনেক বড়ো জায়গা অনেক ফাঁকা জায়গা অনেক গল্প

এবং অনেক কিছুই আলাপ আলোক করা যায় কিংবা লেখা পড়া এবং খেলাধূলা নানারকম থেকে সবদিক থেকে মোটামুটি আমার খুব ভালো লাগে

আর সেই কলকাতাতে একটুও আমার ভালো লাগেনা অনেক কিছুতেই কেননা অনেক ভিড় রাস্তা অনেক গাড়ি ঘোড়া সবসময় চলে এবং নানারকমের শব্দ আওয়াজ হয় এই জন্য আমার একটু আ

ভালো লাগে ঠিকই কিন্তু এদিক থেকে কম

হ্যাঁ প্রিয়াংকা বল

না রে এই সামনে second May থেকে পরীক্ষা May end পরীক্ষা শেষ হবে তারপরে finally masters শেষ হয়ে যাবে আর পারছি না ও বাবা রে আরে আমার তো পরীক্ষা শেষ হয়ে গেছে আমি ভাবছি ঘুরতে যাবো আমি তো তোর পরীক্ষাটা কবে জানতাম না তো আ ঘুরতে যাবি ভাবছিস কি পরীক্ষার পর হ্যাঁ ভাবছি ঘুরতে যাবো সেই last কবে Kalimpong ঘুরতে গেছিলাম তারপর ভাবছি ঘুরতে যাবো কি মজা করেছিলাম

তুই কি ভেবেছিস কোথায় ঘুরতে যাবি? আমি তো ভাবছি পাহাড়েই ঘুরতে যাবো কিন্তু আ তুই কিছু ভেবেছিস বল না না আগের বারের ওই Kalimpong এ যা মজা করেছিলাম পাহাড়েই আবার যেতে চাই আলাদা করে কোথাও না পাহাড়টা খুব ভালোবাসি কিন্তু তোর তো পাহাড়ে আবার গাড়িতে শরীর খারাপ করে তুই বলছিস আবার পাহাড়ে ঘুরতে যাবি ওষুধ খেয়ে বসে থাকবো আর কি করবো কিন্তু ঠান্ডা হওয়াটা এই গরমে কলকাতায় আমি নিতে পারছি না হ্যাঁ সেটা তো ঠিক কিন্তু তাহলে কি এবার North Bengal যাবি না North India দিকে কোথাও ভাবছিস Manali যাব হ্যাঁ Manali যেতে পারি আরে সেদিনকারই ভাবছিলাম খুব Manali র কথা ye jawani ye diwani movie টা দেখে মনে হচ্ছিল যে আমি আর Manali ঘুরতে যেতে পারলাম না। college এর বন্ধুদের সাথে ঘুরতে যাব Manali এমা তুই একবারও Manali যাসনি না কোনোবার Manali যায়নি শুধু ছবিই দেখে গেছি লোকজন ঘুরতে গেছে

চল যাওয়া যাক ঠান্ডায় আরাম পাবো June -এর সময় কি ঠান্ডা থাকে ওখানে June -এর সময় তো মোটামুটি হ্যাঁ ঠাণ্ডায় থাকে কিন্তু weather টা তাহলে বোধহয় একটু check করতে হবে যদি বৃষ্টি পরে তাহলে বরফ পড়লে তো বোধহয় আরো ভালো লাগবে আর Manali তে কদিন আগে অব্দি হয়তো বরফ পড়ছিল আমি দেখলাম net এ দেখাচ্ছিল

ও আচ্ছা তাহলে তো ভালোই Manali তে যাওয়াই যায়

aunty যাবে আমাদের সাথে হ্যাঁ মা তো বলছিল যাবে তাহলে তো তোর মাও যেতে পারে তাহলে আমরা চারজনে মিলেই আবার Kalimpong এর মতন একসাথেই যেতে পারি হ্যাঁ সারাদিন না হলে মা দেরকে ওই বাড়িতেই বসে থাকতে হয় তাও তো তোমার মা চাকরি করে আমার থাকে তো বাড়িতেই বসে থাকতে হয় একটু আনন্দ পাবে ঘুরতে গেলে হ্যাঁ তোর মাকে তো সত্যিই খুব মজা হবে আমার তো তোর মার সাথেই ভাল লাগে তোর থেকে বেশি গল্প করার সত্যি তাই জন্য মা ও ভীষণ enjoy করে তোর সাথে ঘুরতে গেলে তবে এই পাগলামি দেখতে পছন্দ করে হ্যাঁ আমার একটু লাফালাফি করতে ভালো লাগে aunty র সাথে কিন্তু তুই তো কেমন আমার মায়ের সাথে খালি টাকা পয়সার হিসাব করতে থাকিস কোথায় কি খরচা হলো কোথায় গাড়ি কি লাগবে কোথায় breakfast dinner অত আমি ঝামেলা নিতে পারি না আমি আর তোর মা fun করে কিন্তু এইসব ব্যবসা করালে ব্যবসা বাণিজ্য যদি না maintain করি তাহলে কিভাবে ঘোরা হবে সেটাও ঠিক তাহলে কি এই train ফেন book করি নাকি flight এ যাবি?

আমি তো ভুলে গেছি আমি ভাবলাম তোর কিছু হয়েছে তারপর দেখি বলে ticket book করে ফেলেছে তখন আমি ভাবলাম বাপরে বাপ ticket ও book করে ফেলেছে ওদিকে hotel নেই আমাদের flight এর ticket book করা হয়ে গেছে না তখন কি করলাম বলতো flight ticket র পরে কাটলাম পরে hotel book করে ফেলেছিলাম হ্যাঁ হ্যাঁ আর আমি জানতামও না যে তোরা এসব করছিস আমি তো একটা অন্য বন্ধুর বাড়িতে গেছি আমি হঠাৎ বাড়ি ফিরে ও না তুই আমাকে phone করে বললি যে ঘুরতে যাচ্ছিস তা এবার আমি তো জানি না কিছু এবার তারপরে দেখছি বাবাও আমাকে phone করে বলছে দীপাবলি আর আমি বললাম তুমি আর দীপাবলি কোথায় ঘুরতে যাচ্ছ তারপরে দেখলাম একটা group বানিয়ে ফেলেছিস whatsApp এ সেখানে এবার দেখছি বলছে room book করা হয়ে গেছে এদিকে যাবো কি করে সেটার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু ভালো লেগেছিল বেশ মজা হয়েছিল ওইদিকে আবার তোর মা ভেবেছিল direct Kalimpong এ নামবো plain এ করে ওটা তো আর একটা আলাদাই সত্যি বাবা প্রথমে তো আমি তুই আর aunty যাবো ভেবেছিলাম তারপর মা আর পারলো না হঠাৎ করে বলে না আমিও যাবো যে মহিলা পাহাড়ে এত ভয় পায় সত্যিই তা aunty কে এবারে নিয়ে গেলে মজাই হবে এবারে আরও দূরে যাবো বরফ পাবে আরেকজন ভালো হবে হ্যাঁ মাকে বলবো যে দেখো আমার কোন ছবির মতন অ্যা আমরাও ঘুরতে যাই অ্যা ওই movie টাকে ছোটবেলায় মায়ের সাথেই দেখতে গিয়েছিলাম তো ওরকম করে একসাথে ঘুরতে গেলে ভালো মতো লাগবে হ্যাঁ আমি তো এতবার বাড়িতে cinema টা দেখেছি আমার মায়ের মুখস্ত হয়ে গেছে এবার আমার সবকটা dialogue মুখস্থ মা বলতে থাকে এতবার করে আমি বলতে থাকি যে বন্ধুদের লাগিয়ে যাব এবার বন্ধুদের সাথে তো ছাড়বে না এরা তো মা দেরকেই নিয়ে যায় আপাতত কি আর হবে তুই আগে Manali গেছিস কখনো? আমি দুবার Manali গেছি আগে একদম ছোটবেলায় গেছি Chandigarh থেকে ধরো ওই বাসে করে অনেক ছোটবেলায় সেটা মা বাবা ঠাকুমার সাথে তারপরে আরেকটু বড় হয়ে ওই ten এ পড়তাম যখন তখন বাবা মা আমাদের সাথে Manali গেছিল Manali থেকে Rohtang pass গেছি তারপর তার আগে Kullu তে ছিলাম Kullu আগে ওই অ্যা Kalpa মানে Himachalpradesh -এর পুরোটাই ঘুরেছি Simla ও গেছি Simla তাও তুই কি Simla গেছিস না Simla যাসনি?

ও আচ্ছা তাহলে এবার থেকে তাহলে প্রচুর পাহাড়ে ঘুরতে পারবো তাহলে কি flight এর ticket দেখবো বলছিস না train ticket দেখবো

তো দেখি flight হলে যদি একটু খরচাটা বেশি হয় কিন্তু দেখ তাহলে দুটোর দেখি যদি খুব বেশি হয় flight তাহলে তো train ই যেতে হবে তাহলে কি Simla হয়ে manali যাবি না direct Manali যাবি ভাবছিস Simla হয়ে Manali যেতে পারি ওই জায়গাটাও দেখা হয় না হলে এই সারাদিন তো বইপত্র নিয়ে বসে থাকতে হয় পরীক্ষার চক্করে ঘুরতে যেতে পারলে আরাম হয় আমাকে লাগে কতদিন নতুন জায়গা দেখাবো সত্যি masters টা শেষ হলে বাঁচি বাবা আমার তো শেষ হয়ে গেছে সে কবে থেকে বাড়িতে বসে আছি তোর পরীক্ষাটাও শেষ হচ্ছে না ভালোই লাগছে না তোর সাথে কথাও হয়নি অনেকদিন হ্যাঁ আমাদের তো বলেছিলে April র মধ্যে শেষ করে দেবো এখন May পড়ে গেলো এখনো কোনো time দেয়নি জানিনা

পারছি না বাড়িতে বসে কোথাও তো এবার পা টা ডাকছে বা পাহাড়ে যেতেই হবে ঘুরতে আর Darjeeling পাচ্ছে না সবাই দেখছে Darjeeling ই যাচ্ছে যাবো না বলে ভাবলাম Manali যাই কারণ আমি কয়েকবার যাওয়া হয়ে গেছে আজকাল তো আমার video তে Darjeeling র mall নাকি একদম বাজারের মতন মাছের বাজারের মতন ভিড় হয়ে গেছে আমার ওটা দেখে তো মনে হচ্ছে বাবারে সবার মনটা Darjeeling উঠে চলে গেছে গরমের জন্য সত্যি আর বলছে লোকজন ঠান্ডা নেই বৃষ্টি নেই বৃষ্টি পড়ছে না Kanchanjunga ও দেখা যাচ্ছে না ঠান্ডাও নেই ঠিক জানিনা লোকে শুধু Darjeeling এ গিয়ে খালি Glenarys বলছে খাবে বুঝতে পারছি না কি করছে লোকজন তার থেকে বাবা Mall এ আমরা ঘুরে ice cream খাবো বৃষ্টি পড়বে বরফ পড়বে কোনো অসুবিধা নেই হ্যাঁ ওখানে গিয়ে ওরকম করে তুই একবার বলছিলি বোধহয় যে ওখানে কোথায় অ্যা famous দোকান আছে খাবারও যেখানে সব ছবি ঝোলানো ছিল ওই যারা movie করেছিল সেখানে গিয়ে ও হ্যাঁ হ্যাঁ ওইটা তো Manali যাওয়া পথে পরে যে yeh jawani hai diwani যে ওখানে যারা Shooting করেছিল ওই ওদের একটা পুরো group ছবি আছে

এ তো আমরা হ্যাঁ ওই দোকানটা থেকেই আমরা গিয়ে তোকে তাহলে ওই দোকানটা দেখাবো আমি Manali এদিক ওদিক ঘুরবো হ্যাঁ Instagram ভর্তি ছবি তুলতে হবে অনেকগুলো দিদিকে বলবো ঠিক আছে আমরা নয় মা-দের সাথেই ঘুরতে এসছি এটা নতুন রকমের একদম বন্ধুদের সাথে না ব্যাপারই না কতদিন পাহাড়ের momo খাইনি সত্যি আমি তো বাঙালির momo মনে হয় খেয়েইছি বোধহয় মনে পড়ছে না অনেকদিন আগে গেছি তাহলে Manali তেই যাই Manali যাবো ওখান থেকে তাহলে Spiti ও যেতে পারি Spiti টা নাকি খুব সুন্দর Ladakh মত মা তো খুব স্মৃতি রাহুল এগুলো করছিল তাহলে একটা পুরো root plan করতে হবে তাহলে মাকে বলে দেখি মাও ভীষণ খুশি হবে জেনে যে আমরা ঘুরতে যাওয়াটা মানে ভাবছি ঘুরতে যাওয়ার ব্যাপারটা হ্যাঁ না হলে সেই এক বছর হয়ে গেছে last এই সময়ই তোমাদের হয় last আগের বছর ঘুরতেও গেছিলাম বা April গেছিলাম বাবারে বাবা April এ হ্যাঁ April টাও শুরুর দিকে হ্যাঁ April এর শুরুর দিকেই গেছিলাম খুব মজা হয়েছিল ওরকম চটজলদি করেই শুধু ঘুরতে যাওয়ার plan হয় জানিস তো অত ভাবতে থাকলে তারপর দেখবো ভাবতেই থাক এইরকম করেই চটজলদি করে ভেবে নিয়ে কিছু একটা ticket কেটে ফেলতে হবে হ্যাঁ বিশাল plan করে ফেললে তারপরে এই ঝামেলা ওই অনেক কিছু আ বাধা বিপত্তি আসে দরকার নেই তার থেকে কিছু একটা ওই হঠাৎ করে plan করবো তাহলেই হবে শুধু flight আর train এর একটু ভাড়াগুলো দেখি হ্যাঁ hotel আমি book করে নেব তুই শুধুflight আর ওই travel এর জিনিসটা দেখে নিস তাহলে আমি হ্যাঁ হ্যাঁ ওখানে প্রচুর hotel আছে মানে mall থেকে ধরো একটু দূরেও আমি এমনি ধর net -এ একদিন দেখছিলাম ওই hostel type -এর hotel আছে প্রচুর সুন্দর সুন্দর hotel আছে মানে একদম যে mall এর ওপরও হতে হবে তা না আগেরবার যেরকম আমরা mall এর ওপরেই ছিলাম হ্যাঁ এখন নতুন রকমের room উঠেছে দেখছি সেদিনকারই দেখলাম একজন কোথায় Vietnam ঘুরতে গেছে সেখানে ওরকম hostel এ থাকছে কি সুন্দর নিজস্ব একটা ছোট্ট room একদম ভালো আছে কারণ লোকে usually ঘুরতে গেলে ওরকম সবসময় room এ তো বসে থাকে না সেই ঘোরাই হয় ওই hostel হ্যাঁ মতন ব্যাপারটা বেশ ভালো just এসে রাত্রিরে ঘুমাবার মতন হ্যাঁ সস্তাও পরে বাকি খরচাগুলো অনেকটা বড় কমে যায় তার থেকে মজাও হয় বেশ অন্যরকম প্রত্যেকবার তো নাহলে সবাইকে hotel এই ওঠে হ্যাঁ ওই hostel এ ও এবার উঠে দেখা যেতে পারে কারণ শুধু রাত্তিরেই ঘুমাবো হ্যাঁ ঘুরেই তো বেড়াবো আমরা সারাদিন হুম আর অত সব ultimately কথা ভাবতে হবে না যে প্রত্যেকদিন কি করবো কি না করবো ওখানে গিয়েই না একদিন একদিন local লোকদের জিজ্ঞেস করেই ঘুরতে আরম্ভ করবো তাহলে জায়গাটা

হ্যাঁ বেশি ওই খুব মানে একটা জটিল plan করলে সব সময় মনে হবে যে এটা দেখলাম না ওটা দেখলাম না এটা দেখা হয়নি এবার পাহাড় দেখতে হবে sunrise দেখতে হবে তার থেকে বরঞ্চ local লোকেদের সাথে কথাবার্তা বলে এদিক ওদিক ঘুরে ওখানে গিয়ে কিছু একটা plan করব হ্যাঁ কারণ না হলে plan দিয়ে আর পৌঁছানো হবে না হ্যাঁ তারপর ওটা কিছু না হলে মনটাও খারাপ করবে মনে হল যে এটা করলাম না এতো দূর এলাম তার থেকে দরকার নেই অনেক সময় আবার বরফ পরে রাস্তাও বন্ধ থাকে যদিও zone এ বরফ করে রাস্তা বন্ধ হওয়ার আ সম্ভাবনাটা কম কিন্তু তাও বলা যায় না আবার হ্যাঁ না বোধায় zone এ ওরকম হবে না zone এ ওই land না হলেই ভালো নাহলে June টা বেশ ভালো সময় ঘুরে আসার জন্য হ্যাঁ সেটাই তো কারণ এটা দেখ তুই তোর বোনদের কেউ বলে দেখ ওরা যাবে কিনা হ্যাঁ ওদেরকেও বলব ওরা তো এই কদিন আগে বলছিল যে ওরা এই Ladakh এর দিকে যাবে কিন্তু আবার ওরা ticket ও cancel করলো বলল যে ওরা মানে medical checkup এ আ ওরা fit মানে proof হয়নি তো ওটার জন্য বলল ওদের breathing problem আছে বা asthma আছে তো ওটার জন্য অনেকটা সমস্যা হবে ওদের তো তাই জন্য ওরা বলল যে তাহলে এখন Ladakh টা যাবে না তো ওরা মানে ওরা ওই plan ই করছিল Ladakh যাবে তারপরে Kashmir দিকটা যাবে তো ওদেরকেও বলে দেখতে পারি ওরা যদিও আগে Manali গেছে একবার তাও একবার দেখি জিজ্ঞেস করে দেখি যদি ওরা Manali যায় হ্যাঁ ওদেরকেও বলব ওরা তো এই কদিন আগে বলছিল যে ওরা এই Ladakh এর দিকে যাবে কিন্তু আবার ওরা ticket ও cancel করলো বলল যে ওরা মানে medical checkup এ আ ওরা fit মানে জিজ্ঞেস করিস অনেকে গেলেন হ্যাঁ অনেকে গেলে মজা হবে বেশ হ্যাঁ তুই তো তোর বন্ধুদের কাউকে বলতে পারিস হ্যাঁ বলতে পারি সবাই ওই যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে আর দেখাই হয় না তো কারোর সাথে ওই জন্য জানিনা কে কখন free আছে কি করবে বলতে পারি ওদেরকে তাহলে ওরাও ঘুরতে যেতে পারবে হ্যাঁ অনেকদিন ধরে আছে হ্যাঁ পিসিদেরকেও বলতে পারি আগে last time ই তো পিসিদের সাথে Goa ঘুরে এলাম ভীষণ মজা করেছি Goa নিয়ে এইবার একসাথে ঘুরতে গেলে আবার বেশ মজা লাগবে হ্যাঁ তাহলে পিসিদেরও তুই বলে দেখ তোর তো ভাইরাও আছে তাহলে সবাই একসাথে গেলে আমরা মানে আমরা same age যারা আমরা সবাই তাহলে ওখানে গিয়ে মজা করতে পারো মা রাও সবাই ওরা একসাথে যদি ওদের সন্ধ্যেবেলার দিকে বেরোতো না ইচ্ছে করে ওরা hotel এও মজা করতে পারবে ওরা নিজেরা তাহলে বেশ মজাই ওই আগের বারের Kalimpong এর মতন সেই মা রা hotel বসে গল্প করলো আমি আর তুই হঠাৎ করে plan করে বললাম যাই mall যাই গিয়ে shopping করবো গিয়ে সেটা কিছুই করলাম না shopping তো হয়েই গেছিল already আমরা ঠাণ্ডা জায়গায় গিয়ে ওখানে চা আর ice cream খেয়ে গল্প করে ফিরে এলাম হ্যাঁ সন্ধের চা টা যেন লাগেই আমাদের সত্যি এখন তো university তে গেলে চা খাওয়াটা অভ্যেস হয়ে গেছে আগে যেরকম একদম চা খেতাম এখন কেমন সন্ধ্যা হলে একটু মনে হয় যে একটু চা খাইছি যাই হোক সেই গরমকালে যতই গরম লাগুক তাও একটু মনে হয় যে একটু বিকেলবেলা একটু গিয়ে চা খাই

বেশ ভালো হ্যাঁ তার মধ্যে আবার চায়ের পরে ice cream ও খেলাম ও হ্যাঁ ice cream ও খেয়েছিলাম ice cream টা তো ভুলেই গেছি হ্যাঁ অত বড় ice cream আমি সত্যি এইসব পাহাড়ের speciality সত্যিই তাই একা একা গেছিলাম মা রা ছেড়ে দেবে যে আমাদেরকে একা একা সন্ধ্যেবেলা আমি ভাবতে পারিনি সত্যি তাই আর ওরকম কিরকম একটা গাড়িতে উঠে আমরা randomly চলে গেছিলাম আমি তো ভাবছিলাম বাবা কোথায় না কোথায় গিয়ে আমাদেরকে নামাবে হ্যাঁ আরে গাড়ির লোকটা তো আবার জিজ্ঞেস করছিল কোথায় থাকো কত বয়স এই ওই কতকিছু details চাইছিলো তুই তো ভাবলি আমাদের kidnap করে নেবে না এবারে আমরা করতেই পারি হ্যাঁ চলো চটজলদি করে plan করে নিই কিছু একটা না হলে ভাবতে ভাবতে দেখবো আবার ঘুরতে যাওয়া হচ্ছে না সেই পরীক্ষাটা শেষ হয়ে গিয়ে আমি paper টা জমা দিয়ে সত্যিই ঘুরতে যেতে চাই হ্যাঁ paper টা যেরম আমাকেও জমা দিতে হবে paper টা আমারও জমা দেওয়া হয়নি ঠিক আছে ঠিক আছে তাহলে চল আবার পরে কথা হবে হ্যাঁ আমি flight আর train টা দেখে তাহলে তোকে জানাচ্ছি ঠিক আছে তুই একটু

হুম tata ভালো করে পরীক্ষা দে tata হ্যাঁ রে thank you tata

নমস্কার আপনাকে কীভাবে আমি সাহায্য করতে পারি sir বলুন?

তো আপনাদের কীরকম package আছে আমাকে একটু জানাবেন please হ্যাঁ নিশ্চয়ই sir অ্যাঁ তার আগে আমি আ~ কয়েকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো যে প্রথম কথা আপনাদের tavel date কী fixed করেছেন sir? অ্যাঁ দেখুন travel date আমরা আমাদের যেটা planning আছে actually after eighteenth থেকে মানে eighteenth of may থেকে twenty fourth of may এর মধ্যে যেকোনো একটা date এবার আমরা যেহেতু আপনাদের সাথে contact এই কারণেই করা আমরা চাইছি যে এমন একজন যারা সমস্ত কিছু আপনারা ticket থেকে সব কিছু arrange করে দেন কেন কি আমরা first time international অ্যাঁ visit করছি তো সেই কারণে okay ঠিক আছে sir আপনারা কজন যাচ্ছেন total? আমরা তিনজন, তিন~ তিনজন friend যাবো actually তিন বন্ধু তিনজন friend যাচ্ছেন তাই তো? okay sir আপনাদের আচ্ছা অ্যাঁ আরেকটা জিনিস জিজ্ঞেস করছি sir আপনাদের hotel কি category র দরকার? এখন দেখুন hotel actually price কেরকম তার উপর depend করছে তো আপনার আমরা মোটামুটি একটা standard approx three star যেন হয় মানে hotel এ যেমন অন্যতম যে গুলো যেন থাকে specially wi-fi যেহেতু ওখানে গিয়ে অনেকটা internert এর charges থাকবে